ফাঁকা রাস্তাটিকে পুরো ঢেকে রেখেছে এবং একটি লোক গাড়ি নিয়ে আসছে।

এবং তার পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে | দুধারে সবুজ ঘন জঙ্গলে ভরা।